হ্যাঁ বললো কেমন আছিস রে খবর পেয়েনা এই তো ভালো আছি, তুই কেমন আছিস? ভালোই আছি, তোর বাড়ির সব ভালো? হ্যাঁ রে ভালো আমার বাড়িতে তোর বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ আমার বাড়ির লোক সব ভালোই আছে, নিয়ে এখন কি করছিস বল? এখন আর কি করবো বল পড়াশোনায় চলছে, তুই কি করছিস এখন?

তাই নাকি তাহলে মাঝে মাঝে কাজও start করেছো হ্যাঁ পড়াশোনা মানে এখন তো পরীক্ষা চলছে নাকি

সেটোই সেটোই মানে ধরে আগের বছর যদি তোর মানে lockdown টা কিছু দিন চলতো তাহলে হয়তো শিক্ষার অটো অবনতি টা ঘটো না কিন্তু কি বলতো মানে শিক্ষা তাকে নিয়ে এমন অবস্থা হয়ে গেছে ছেলে মেয়েদের মনে এমনি একটা জন্মে গেছে যে কি বলবো তোকে আর সেটাই হয়েগেছে হ্যাঁ হ্যাঁ আর আবার তো online এর মধ্যে class হচ্ছে নিয়ে হো শিক্ষা শেষ হয়ে আগে দিক কি হতো আগে যাথাম class class করতাম এখন তো সেই class তোই তো হয় না এখন online এর যুগ হয়ে গেছে

হ্যাঁ মানে class এ থাকছে না থাকছেনা সেটাও কিন্তু মানে sir, mam রা জেনারা পড়েছেন তো তাদের কোনো দায়িত্ব থাকছে না তাই না হ্যাঁ ঠিকই বলেছিস টু এখন যে অবস্থা খুব খারাপ তো যে বলছিলাম তোর কি কি কেউ

subject বুলতে আমার সবই subject আছে এখন তো আর মানে আমার collage এ যদি বলিস যে subject গুলো আমি তোর শুধু মানে collage তা একটু কমই যাই মানে আমি ধর এইদিকে তোর civil নিয়ে পড়াশোনা করছি তো civil এর collage এ পড়াশোনা করছি আর তোর আর একটা যেটা এমনি normal collage এ পড়াশোনা করছি তো সেখানে আমার আছে তোর আহ english টা bengali টা এই দুটো নিয়েছি english তা আমার main subject আছে লা বুঝলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো কোঠি এখন তো কি বলবো আর পড়াশোনা খুব এখন পরিস্তিতি খুব খারাপ এখন কার যে এই যুগ এখন ছেলা পিলা ঠিক ঠাক school এ যাই না সেটাই সেটাই দিয়ে তোর পড়াশোনা কেমন চলছে বল আমার পড়াশোনা চলছে আর কোই বলিস না আর কি তো পোপরীক্ষা চলবে কদিন পর internal হবে collage এ collage এ internal পরীক্ষা মানে ততোটাও আরো চাপ নেই কারণ কি বলতো final তা যখন হয়ে যাবে অনেক semester exam তা যেকোন হবে তখন একটু চাপের মধ্যে থাকবি বুজলি হ্যাঁ হ্যাঁ collage এর পরীক্ষার সময় দশ number internal পরীক্ষা আর পাঁচ number তোর attendance আছে আর তোর third number তোর যে পরীক্ষাটো হবে না ইটা তোর mollarpur এ পোলছে তাই নাকি দিয়ে পড়াশোনা তো ভালো ভাবেই চালাচ্ছিস নাকি না কি করছিস এখন? হ্যাঁ পড়াশোনা চলছে ভালোই চলছে আর একটা কি বলতো মানুষের পড়াশোনার প্রতি বিশ্বাস গুলো উঠে গেছে কারণটা কি বলতো? মানে এখন কার মানুষ তো পড়াশোনা আগের মানুষ গুলো কি হতো পড়াশোনা করতো তো তার পরে চাকরির জন একটা আশা থাকতো তো এখন কার মানুষের সেই চাকরির আশাতও তো মন থেকে উঠে গেছে তাই না না তু ঠিকই বলেছো এখন পড়বো কিসে এখন তো যেটা হচ্ছে না যে যোগ্য ছেলেরা চাকরি পাচ্ছে না যারা অযোগ্য ছেলে তারা পেয়েযাচ্ছে টাকা দিয়ে এটাই তো চলছে সেটাই পড়াশোনার যে একটা মূল্য আছে সেই মূল্য আস্তে আস্তে আমাদের এখন থেকে মানে উঠেই যাচ্ছে যে পড়াশোনা না টাকাটা মানতে হবে মানছি কিন্তু তবুও পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যারা পড়াশোনা প্রতি একটু আয়ত্তে রাখে জ্ঞান দাঁড়ায় তো তাদেরকে ছেড়ে দিয়ে যদি আমি ওনো জোনকে ধরি তাহলে সেটা তো আমার সঠিক পড়ার উপরে আমার সঠিক নির্দেশ নিও হচ্ছে নানা হ্যাঁ সেটাই ঠিকই বলেছিস তু এখন কার যা পড়াশোনা হচ্ছে আগে পড়াশোনা ভালো যেটুকু পড়তো eight pass মানে সে অনিক জানে আখুন সেই madhyamik pass লিখতে পারে না ইংরেজি বলতে পারে না তখন কার পড়া দামটা খুব ভালোই ছিল সেটাই সেটাই আর যদি এইভাবে আরো

সেখানেও অনিক পড়াশোনা টাকে এতটা মানে খারাপ ভাবে নিয়ে নিয়েছে যে মানুষ এখন game game game ছাড়া মানে পড়াশোনা যে একটা আছে তাদের পড়াশোনা যে একটা অংশ

আরে সেটাই আর Technology গুলো তো ধর মানে পড়াশোনার প্রতি অনিক খারাপ প্রভাব ফেলে দিচ্ছে মানে Mobile phone টা যদি অনিক জন তো পড়ার সময় use করে তো অনিক জন আবার খারাপ কাজেও use করে but কি হয়ে গেছে বলতো আমাদের এখানে পড়ার থেকে বেশি খারাপ কাজ যেগুলো আছে না সেগুলোতে বেশি মানুষ এখনই মানে সেই জিনিস গুলো ব্যবহার করছে পড়াশোনার প্রতি যে একটা expect expectation ছিল আগে সেই

হ্যাঁ হ্যাঁ এখন কি আর বলবো পড়াশোনার প্রতি এঅনাহার হয়ে গেছে এবার দেখতে হ কোনো না কারো আবার কেউ কিছু আর্থিক কারণের জন আবার পড়াশোনা করতে পারে না এবার যারা পড়াশোনা করে কিন্তু শেষকালে যে একটা চাকরি পাবে তার আশা সেই আশাটা উদিনকে দিন হারিয়ে যাচ্ছে সেটাই মানে যে আগে কি বলতো মানে পড়াশোনার প্রতি যে ভক্তিটা ছিল মানুষের মধ্যে এবং কি আমি পড়াশোনা করবো একটা চাই পড়াশোনার মাঝখান থেকে তো এই যে job এর বিষয় গুলো এই job এর বিষয় গুলোতো ঠিক ভাবে আসছেই না আর পড়াশোনাটাকেও তার সেই ভাবে তারা নিতে পারছে না কারণ দেখছে যে আমরা তো পড়াশোনা করে number তা যদি eighty percent আসে ninety percent আসে আগেকার যুগে তো fifty percent থেকে sixty five বা seventy percent নিলেই অনেক আমাদের বাবাদের সময়ে বুজলি হ্যাঁ হ্যাঁ আগেকার তো তখনকার sixty percent মানে বিশাল এখন কার কি হচ্ছে আগে তো পরীক্ষা তা কি হলো আর বছর তো corona র কারণে কেও পরীক্ষা দিতেই পারলে না যে যা পারছে Percentage দিয়ে দিচ্ছে sixty percent, seventy percent, eighty percent করে result দিয়ে দিচ্ছে এই result নিয়ে কি হবে, ভবিষতে কিছু হবে কি ছেলেপিলে দের সেটাই আর একটা কি বলতো যে corona টা গেলো corona র মাজখানে যেই তোর exam গুলো হলো তো সেগুলো তো syllabus অনুযায়ী exam এ syllabus অনুযায়ী পড়াশোনার মাজখানে school টা বন্ধ সেই হিসাবে ততটা চাপ নেয়নি corona মাজখানে নিজের school তোর exam টা হলো madhamikHS তা আমাদের দেখ চাকরির জন্য বলতে গেলে HSexam টা অনিক কিছু কায়দা মানে ফায়দা করে madhyamik এর থেকে বেশি HS টাও করে তো যারা HS ও দিয়েছে তাদের ক্ষেত্রে কিছু খারাপ প্রভাবটা পড়েছে যে না তারাও চাইছে কি বলতো যে আমার seventy five percent marks আছে আমার ninety percent marks আছে তারাও তো তোর

দেখতেও তো খারাপ না কারণ ছেলেরাও যদি পড়াশোনা করতো এবার একটা ভালো মেয়েও যদি eighty percent marks তোলে তো তাদেরতারও তো চাকরি হবে না না সে যদি পড়েও eighty percent তুলতো না পরে eighty percent তুলছে তাহলে সেটা তো তার fault না সেটা তো হচ্ছে corona র Fault সেটা তো আমাদের সরকারে process এর fault তাই না হ্যাঁ তু ঠিকই বলেছিস যে কথা গুলো বলেছিলিস খারাপ কথা বলিস নি এবং যারা যোগ প্রার্থী যারা পরীক্ষায় এতো দিন খেতে যারা পড়াশোনা করলো এবার তারা যদিই ঠিক মতো মূল্যায়ণ না পাই যা পড়াশোনা যারা করে নি শেষ খান থেকে তাদেরকেই বেশি নম্বর পেংলিয়েছে একটু কষ্টকর হবে তাদের সেটা আমাদের কে সমাজের জন্য কি বলতো আমরা যতই ভাবি না যে আমরা আমরা দেখ আমরা মানুষ কে change করতে পারবো কোটা মানুষ কে change করতে পারবো হয় তো আমাদের

সেটা কি বলতো সেটা শুধু আমরা family র কয়জন কেই বলতে পারবো তুই বাইরের মানুষ কে বলতে যা তারা কিন্তু সে ভাবে নেবে না বুজছিস হ্যাঁ হ্যাঁ এখন কার মানুষ এখন অন্য ব্যাপার হয়ে গেছে ভালো কথা বলতে গেলে তো নেবে না এখন কার শিক্ষার অবস্থা খুব খারাপ hello শোনাযাচ্ছে আমার কথা হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আর কি বলতো মানে আস্তে আস্তে যদি আমাদের বাবাদের ক্ষেত্রে কি বলতো আমাদের বাবাদের শিক্ষাটা এমন একটা জিনিস ছিল শুনতে পাচ্ছিস হ্যাঁ শুনতে পাচ্ছি বল বল শুনতে পাচ্ছি তো আমাদের বাবাদের ক্ষেতের কি বলতো আমাদের বাবাদের মানে পড়াশোনার প্রতি এতটা ভক্তি ছিল তারা না হয় কাজ করে কিন্তুপড়াশোনা তাকে চালিয়ে গেছে but এখন কার মানুষ কি বলতো এতো সুযোক সুবিধা পাওয়ার পরেও কিন্তু পড়াশোনাটাকে সেভাবে নিচে না হ্যাঁ হ্যাঁ তো সরকারের ও সরকারের পরিকল্পনা যেমন চলছে যে প্রকল্প গুলো আছে যেগুলো শিক্ষাশ্রী রূপশ্রী আবার যে পড়াশোনা বৃত্তি মূলক পরীক্ষা কত সুযোক সুবিধা দিয়েছে বলতো সরকার

হ্যাঁ হ্যাঁ সেটাই বলছিলাম তো এখন তুই কি করছিস এখন কি করবো বল পড়াশোনা করছি but তোর exam তো সামনে আবার final exam আছে তো সেটার বিষয়ে কি বলতো মানে tuition তো সেভাবে নেয়নি কারণ তোকে তো বলাম পড়াশোনাটাকে নিয়ে এমন ভাবে চলছে এমন কিছু ঘটছে রাজন দেখ পড়াশোনা তো এক রকমের হয় না সেটা তুই অনিক রকমের করতে পারবি রাজনৈতিক থেকে তো ভালো দিক থেকে খারাপ দিক থেকে সব দিক থেকে তুই পড়াশোনা চালিয়ে যেতে পারবি ঠিক আছে কিন্তু এবার কি বলতো আমাদের কিছু কিছু problem হয়ে যাই যেই problem এর জন্য তোর মানে পড়াশোনা তো করি কিন্তু পড়াশোনার মাজখানে যে বাধা গুলো চলে আসে মানে ধরে tuition এর দিক থেকে আগে যেই tuition এ পোড়ানোটা হতো

হ্যাঁ হ্যাঁ আগেএখন আহ তখন আমি যেকোন primary তে পড়তাম তখন যা মাস্টারে যা ধরেবেঁধে যা মারতো ভয়ে পড়াশোনা না করে সেদিন school এ যেতাম না এখন তো কোনো বেপার নাই ছেলা পিলার পড়াশোনা হলো নাহলো কোনো ব্যাপার নাই না হলেও কোনো ব্যাপার নাই school চলে যাচ্ছে তখন একটা ভয় ছিল কারণ এই sir এর পড়াশোনা করিনি আমার কান ধরা আমরা সেই মতো করতে পারছি না এখন তো কোনো ব্যাপারই নেই পারবে এখন কার মাস্টার রা মরেই না তো

সেটাই সেটাই আর আরেকটা আমার বাবার গটনা থেকে আমি যেটা ধরে একটু হলেও মানে আমাকে খারাপ লাগে মানে আমার বাবা একটা গল্প বলেছিল তা তোকে বলবো শুনবি

হ্যাঁ তো বলেছে ধর মানে আমার বাবাতো ধরে পড়াশোনায় বেশ ভালোই ছিল অত্যান্ত তো দেয় হিসাবে mathematics মানে science এর দিকে তোর একটু ভালো জ্ঞান ছিল তার মধ্যে science mathematics টাকে নিয়ে একটু বেশি অভিজ্ঞতা ছিল বুজলি

তো তার পরে একদিন কি করে বাবা কিন্তু একটা মানে school এ পড়াশোনা করতো তো অনিক দিন আগে কার কথা তো সেখানে কি বলতো পড়াশোনা করতো সেটা সরকারি ছিল না public ই ছিল but কি বলতো আগে public

হ্যাঁ সেটা বেসরকারি এবার কি বলতো বেসরকারি school এ পড়াশোনা হতো যদি ভালো পড়াশোনা হতো সেটা সরকার কিন্তু undertaking করে নিতো মানে সরকার সেটাকে payment করতো এবার কি হয়েছে বলতো সে তেমনি ধর ভালোভাবে পড়াশনা করাতো মানে আমার বাবা পড়াতো তো তার পরে একদিন কি হলো মানে আহ অনিক দিন পোড়ানোর পরে প্রায় আমার বাবা আট-নয় বছর মতো সেখানে পরিয়ে ছিল মানে বেসরকারিতে তার পরে যেকোন ওটা সরকারি অধীনে চলে আসে তখন কিন্তু ওখান কার যিনি headmaster তিনি কিন্তু তার একটা relative মানে তার বৌয়ের ভাই মানে তার সালা হচ্ছে সম্পর্কে তো তাকে আমার বাবাকে বের করে তাকে ভোরে দিয়েছে বুজলিতো আমার বাবা list থেকে পড়াটার প্রতি একটু মানে ভক্তিটা বেশি উঠে গেছিলো কারণ কি বলতো ভাবছিলো এতো পড়াশোনা করলাম তার পরে যদি এইরকম অবস্থা হয় তাহলে তো আমাকে খারাপ লাগবেই তাই না

সেই সব একটু খারাপ লেগে যাচ্ছে তাই তো এতো কষ্ট করে যেকোন পোড়ালো ওতো দিন থেকে নিয়ে যদি ইটা হয় তো এটাই স্বাভাবিক দুঃখ দুঃখ লাগা এবার কি বলতো মানে আমার বাবাটা তো একটু নরম প্রকৃতির জানিস তো তুই দেখেছিস কেমন নরম প্রকৃতির

নরম প্রকৃতির এবার ধর যেটা বলে শুনে নেই ততোটাও কিছু করতে পারে না মানে বলে না আরকি করতে পরা না পরাটা সেটা নিজের কাছে কে কতটা শিক্ষা পেয়েছে বা কে কতটা শিক্ষা পাই নি সেটা নিজের কাছে আমি শুধু নিজের ভ্যা ভ্যা ভ্যা করে বকে ফেললাম আর সবকে শুধু বুঝিয়ে ফেললাম সেটা আমার শিক্ষার মধ্যে পরে না শিক্ষা সেটাকেই বলে যে না আমি নিজে আমি নিজে তো শিখবো আমি অন্য কেও শেখাবো কিন্তু হ্যাঁ আমি অন্যকে শেখার থেকে আমি নিজে ভালো ভাবে শিখবো

হ্যাঁ হ্যাঁ প্রত্যেক জিনিসের কাছে শিক্ষা আছে একটা মানুষ তই একটা শিক্ষক তার হই ছাত্রের কাছথেকে শিখতে পারে সেটাই আর এখন কার books গুলো তো দেখছি মানে বই গুলোও তো দেখেছি মানে কেমন হরে তোর ই হয়ে গেছে, আগেকার বই গুলো মানে এতো সুন্দর ভাবে লেখা থাকতো যে প্রত্যেকটা জিনিসের word এর কিন্তু meaning বোঝা যেত এখন কার বই গুলো যদি দেখিস তো সেভাবেও নেই আগে যেআগে যেকোন primary school এ পড়েছি আমরা তখন কি বলতো মানে তোর যদি চোরা গুলো লেখা থাকতো কত সুন্দর ভাবে লেখা থাকতো এখন কার তো বই গুলো ছড়া গুলো দেখে পুরোপুরি একদম অন্য রকম অনিক বই এরকম হয়ে গেছে যে ছড়া গুলো আমরা পড়েছি সেই ছড়া গুলোই নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ টু ঠিকই বলেছিস কেন না আমার একটা গ্রামে ভাভাগ্নি আছে তাকেও পড়ায় তখন আমি যখন পড়ায় তখন আমি দেখছিলাম তা অনিকটাই change হয়ে গেছিল অযেগুলা আমরা যেই গল্প গুলো পড়েছিলামনা অ, আ তে সেই গল্প গুলোই নাই এখন কার নতুন নতুন update ওই উঠে এসেছে আমি বলিয়ে এইগুলো তো আমাদের ছিল না তোদের বেলায় নতুন নতুন আলছে আমাদের বেলায় আলাদা ছিল ইটা আমার এখন কি বলতো মানে আমরি ভাগ্নের কথা বলছি তো ওকে এখনো মানে ধরে পড়াশোনা করতে পারে না কিন্তু একটা পরথেকে মুক্তিটা পড়াতে বলতেগেলে এমিটে নাম টাম বললে বলে ঠিক আছে

এবার তোর যে ছড়া আছে তাই তাই তাই মামার বাড়ি যাই এই সব ছড়াগুলো আছে তো mobile এ কিন্তু এখন সেই ছড়া গুলো পাওয়ায় ঠিক আছে তো সেই ছড়া গুলোই তো এখন বলে

হ্যাঁ হ্যাঁ টু ঠিকই বুলেছিস আগে তো আমরা সেরকম ছিল না আমরা আগে ছোট বই অটো বোরো বইও ছিল না সেরকম ছোট বইয়ের মধ্যে আমরা পড়াশোনা করতাম এখন কার সেই mobile এর মধ্যে সব touch করে বলে দিচ্ছে আ তে আমটি আমি খাবো পরে এই রকম বেপার আর তখন তো আমরা শুনতে পারতাম না মা রা যখন বলতো সব মুখস্ত করতাম এখন তো mobile এর মধ্যে সব কিছু আর সেটা শিক্ষাটা এমন একটা জিনিস কি বলতো তুই যেটা মুখে পড়বি উচ্চারণ করে যতটা শিখবি না

হ্যাঁ আগে তো আমরা ওই ভাবেই তো শিখতাম আগে কি হসেলেট থাকতো একটা pencil থাকতো ধরে ধরে ধরে অ টা আহ লিখতাম আ লেখতাম এখন তো সেটা লয় এখন তো আলাদা মানুষ শিখতাম আর শেখা টাকে মানে প্রত্যেকটা ছেলের কাছে যেমন আগেকার যুগে কি ছিল বলতো বাবা মা এর দিকথেকে প্রত্যেক তা ছেলে আরকি বোরো হলেই যেভাবে শিক্ষাটাকে নিয়ে তাদেরকে চর্চা করতে লাগতো ছোট বাচ্চা কেও চর্চা করতে হবে এখন কার বাবা মায়েরও fault আছে শিক্ষাটাকে সেভাবে নিছে না এবং কি বলতো মানে সেই বাচ্চাদের কাছে সেইভাবে তুলে ধরছে না যে না শিক্ষাটা পর আবার এইরকম থাকে শিক্ষা পেলে অনিক বাবা মা এরকম শিক্ষা দেয় যে না তুই পড়বি পড়লেই ভালো number পেলে চাকরি পেয়ে জাবি ইটা এখন কার যুগে অনেকটা false হয়ে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ আগে তো কি বলতো পড়াশোনা করে যে গাড়ি চাপা এবলতো ইটা চোরা ছিল না একটা ওটা পড়াশোনা করেছে গাড়ি ঘোড়া ছোড়ে সে এই সব একটা ছড়া ছিল হ্যাঁ তাহলে আহ বোঝাতো এইভাবে এইভাবে ওর জন বলতো তখন আমাদের পড়াশোনা করতে আগ্রহতি হতাম হ্যাঁ গাড়ি চড়বো কিন্তু এখন তো সেটা হচ্ছে না মানুষ বাজছে এক এখন সেরকম হয় না digital যুগ চলে আলছে সেটাই কিন্তু digital যুগে যতটা আমাদের পক্ষে সাস্টের পক্ষে বল আমাদের mind এর পক্ষে বল

হ্যাঁ তু ঠিকই বুলেছিস যেকোনো জিনিসের একটা যদি কোনো positive থাকে সেখানে একটা negative থাকা খুব অঅবশই থাকবেই সেটাই এবার কি বলতো আমাদের positive negative ঢুকে আছে আমাদের negative টাকে সঙ্গে সব সময় positive দিকে আমাদের কে থাকতে হবে হ্যাঁ positive টা বেবেছে নিতে হবে কিন্তু আখন কার যা মানুষ positive হাটছে ক-জনা এখন তো বেশি ভাগ negative দিকে যাচ্ছে সেটাই সেটাই কারণ কি বলতো মানুষ এখন তোর যদি কি বলতো তুই যদি চোখে দেখিস এখন তো অনিক মানুষ আহ চোখের দেখাটাকে বিশ্বাস না করে কানে সোনাটাকে বেশি বিশ্বাস করে তার যে গুলা আমি চোখের সাথে reality দেখলাম সেটা আমি বিশ্বাস করবো না আমি কানে জেটা শুনলাম side থেকে আওয়াজ আসছে আমি সেটা বিশ্বাস মানে কি রকম বলতো ধরে তোর বাড়ির একটা room এ আছিস তুই তার পশে আর একটা room আছে কিন্তু তার পশে আর একটা room থেকে তোর একটা বন্ধু তোকে গাল দিচ্ছে এবং তুই চোখে দেখছিস সেই বন্ধুটা কিন্তু অনেক দূরে দাঁড়িয়ে আছে

তো ইটা হতে পারেনা যে তোর বন্ধুটা গাল দিচ্ছে না কোনো একজন সেই বন্দুর গলার আওয়াজ করে গালটা দিচ্ছে এই রকম তো হতে পারে তাই না সেটাই তো বলছি যতক্ষণ চোক না দেখবো সে বিশ্বাস করবে না বলে ছিল চোখে দেখবে তুমি বিশ্বাস করবে পরের পর কথা শুনে তোকে ওই উত্তেজিত না হওয়া উচিত

শিক্ষার তো অবনতি আস্তে আস্তে ঘটে লেগেছে তো সেদিক থেকে অনিক মানুষ এখন বেকারত্ব দিকে এগিয়ে যাচ্ছে যেতে পারছে না technology এমন হয়ে গেছে robotic দিক থেকে তারা শিক্ষা দিক থেকে এগিয়ে যাচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ এখন কার তএখন কার কি হয়েছে তখন কার pass-fail ছিল ঠিকআছে এখন কার তো pass-fail তুলে দিয়েছিল আআর যখন বাবার পড়তো তখন প্রচুর fail করতো মানে যে eight pass মানে সেই প্রচুর শিক্ষা এখন তো সেটা নোই